আও পাঞ্জাবী আর ধু ধুতি পরে আছ আছে ।

বসার সিট্ আছে তার পাশে একটি ল্যান্ড আছে আরও ল্যাম্প ল্যাম্প আছে।

তার সামনে একটি ল্যাম্প পোস্ট আছে।

ডিজাইন করে আহ রং উমম চাল চালএ রং দিয়ে ডিজাইন করে রঙ্গলি বানানো হয় ।

এইটা একটি চাটের দোকানের ছবি। সামনে একটি বড় কারা। একটা বড়--

এটা একটি দুর্গাপূজার প্যান্ডেল -এর ছবি এটা প্যান্ডেল -এর ভেতরে--

হা অনেকগুলো গুড়ো সিমেন্ট -এর বস্তা দেখতে পারছি। ভিতরে একটি বাইক আছে সেটা অন্ধকার ।

এটা একটি রেস্টুরেন্ট বা রিসোর্ট এর ছবি আছে। এখানে আমরা অনেক গুলো পাম ট্রি দেখতে পাচ্ছি। তার সামনে একটি বড়ো--

বাড়ি বা কোনো মনুমেন্ট আছে ।